রাস্তার মইধ্যে অনেকগুলি বাইক এবং অনেকটি কারও রয়েছে।

ও জলের মধ্যে একটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে।

রেস্টুরেন্ট -টির মধ্যে চাট পাস্তা লেখা রয়েছে।

এবং একানে উপরে সবুজ সবুজ স্ক্রিন লাগানো রয়েছে।

এবং সামনে একটি বড়ো বিল্ডিং রয়েছে বিল্ডিংটি হলুদ এবং লাল কালারের রয়েছে বিল্ডিংটিতে অনেক জানালা দরজাও রয়েছে।

সেলুনটির সামনে একজন ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

মাঠটির মইধ্যে দুটি বড় বড় সলার লাগানো আছে এবং একানে একটি অটো গাড়িও দেখা যাচ্ছে এবং একটি বাইকও দেখা যা--

এবং ওয়ালের মইদ্যে অনেকগুলি ফ্রেম করে কিছু জিনিস লাগানো রয়েচে এবং একানে একটি রেকও রয়েচে।